এটি হচ্ছে মিক্সচার মেশিন । এখান দিয়ে উম চুন বালি আ এগুলো একসাথে মিক্সড করে বিল্ডিং তৈরী করাতে কাজে লাগে।

এ এটা আজকালকার দৈনন্দিন জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ।

আ আ দরজা একে সীমও গেট বলা হয়। এটাকে দেখতে ও খুব --

এটা একটা এ-এ রেঁস্তোরা। এখানে লোকেরা এসে খাওয়া-দাওয়া বা সারাদিন নিজেরা গল্প আড্ডা করে স্নাক্স খেতে পারে।

স্কুল এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় পড়াশুনার সাথে সাথে বিভিন্নধরনের অনুষ্ঠান হয় যেমন- এখানে হচ্ছে একটা সুন্দর খ্রিস্টমাস উৎপাজন উৎপাদন হচ্ছে --

এক বিরিয়ানি। এর মতন স্বাদ আর গন্ধ আ হয় না। এর দারুন স্বাদে আর-অ এটা খেতে প্রত্যেকে ভালোবাসে।

হসপিটাল নার্সিং হোম -এ এদের আ পাঠানো হয় এবং এরা খুব ভালো ট্রেইন নার্স তৈরী করে।

পার্ক । পার্ক একটা সুন্দর জায়গা যেখানে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলা করে।

এই বন দিয়ে আমারা সারাটা দিনের ক্লান্তি আমরা ভুলিয়ে দিতে পারি।

দু-চার দিনে এখান থেকে ঘুরে যাওয়ার একটা আলাদাই মজ--

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আ জাতীয় স্তরে অধিক টাকা রাখা হয়। এখানকার আ সার্ভিস খুব ভালো। এখানকার এমপ্লয়ি -রাও খুব ভালো। এর ব্যবহার অসাধারণ।

এখানে আ ছেলে-মেয়েরা নিজেদের আ ত্বক পরিচর্যা করে চুল চুল কাটতে আসে।